আমরা করেছিলাম UCO bank থেকে।

উম দরকার পড়ল। সেখানে দেখছি নেয় না তখন বাড়ি যেয়ে আমি বললাম fingerprint নিচ্ছে না। তখন মা বললো ওরে

কিন্তু পনেরো বছরের পরে পাল্টাতে হয়। ওটার শুধু fingerprint টা পাল্টানো fingerprint টা আরেকবার দিলে ঠিক করলে হয়ে যাবে।

ওরে ওরম করিসনি করলে jail হয়ে যাবে। সেই চারখানা আধার card নিয়ে ঘুরিস।

বিয়ের পরে তো আধার card change হয়। আমার মনে হচ্ছে হবে না। কারণ এই আধার card তাই আমার বাবার নাম নেই আর address তো এটাই থাকবে। হম card এর তো একই। হম আর যদি বলে যে বরের নামটা রাখতে হবে তাহলে আবার পাল্টাতে হবে আর পালটাতে হবে না। একটাতে আমার বয়স দেওয়া আছে দু হাজার ছয় ওটাকে ঠিক করিয়ে দু হাজার পাঁচ করানো হয়েছিল। আবার ওই update করিয়ে একটা computer থেকে বের করেছি আর একটা

বলছি না আমার জন্ম certificate এ দেয়া আছে পাঁচ দুদিন কম এক বছর আগে আমার registration হয়ে গেছে। জন্মের আগে কারোর registration হয়? সেটাই তো বলছি জন্মের আগে registration করে ফেলেছে। ওই DIG সালটা ওরকম ভুলভাল দিয়েছে।

সন্ধ্যেবেলাটা একটু সন্ধ্যেবেলাটা একটু গুলিয়ে যাচ্ছে কদিন রেস্ট নেয়া যাবে না? এত গরম আর রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলা করে কোন time টা বৃষ্টি হলে ভালো হয়?

কত রাতে? মম

কেন অতক্ষণ কি করবি? সেটা বলছিনি মানে due থাকে না কিছুদিন আগে তো এগারোটার আড়ে হলে ঠিক ছিল। ঘাস ফাঁস খাচ্ছিস নাকি? বেশ ফেললাম রোদ্দুরে যেন হলকা মারছে। মানে আগুনে তাপ পুড়লে যেমন যেই ইয়েটা লাগে সেরকম দুরের দিকে তাকাচ্ছি দেখছি আগুনের তাপ যেন একটা ইয়ে হচ্ছে। হম দো তলায় একটা AC লাগান।। ওরে আমি তোকে বললাম মনে নেই আমার ঘর হলে ঘর সাজানোর আমার প্রচুর শখ। না জলায় একটা AC লাগানো জলাটা ঠান্ডা থাকে। সব করবো ঘরের আস্তে আস্তে যেই ঘর হোক না। ই থাকায় করবো নিজের ইচ্ছা।

ওরে বাবা কি নিয়ে কোনো আমার খেয়াল নেই। কোনো ব্যা পার না। মাঝে মাঝে এমন বিড়বিড় করিস কেন বলতো?

মাঝে মাঝে এরকম বিড়বিড় করিস কেন? কি বিড়বিড় করি? ওই কিছু একটা বলিস কিন্তু শোনা যায় না। কালকে রাত্তিরে রাতি রাত্রি জানো এই অ্যাপটা থেকে না মাঝে মাঝে করে সুন্দর করে notification ঢুকছে SMS ঢুকছে আহ

তা ও খালি বলছে কে কে ফোন করছে। আমি দেখ না তুই ধরে দেখ না কে ফোন করছে। ও বিরক্ত হয়ে যাচ্ছে। ফোনটা করি ফোন ধরতে যায় তখন ফোনটা কেটে যায়। উফ বাবা কিভাবে? তোমায় কালকে না কি কথা নিয়ে কি যে বলছিলে একটা বলছে এটা যদি বিয়ের আগে দু তিনটা চড়িয়ে ঠকিয়ে বিয়ে বিয়ে করতো মানে ভালো হতো।

আহ ওই যে কেন সব তোমার জানতে হবে না ও বাবা তুমি থাকলে অনেক কিছু কিছু শিখতে পারত অনেক কিছু মানে ঠকলে মানে অনেক কিছু শিখতে পারতুম জানতেও পারতুম। তাহলে মানুষকে বুঝতেও পারত। তাহলে ও বাবা এই রকম case কে বলেছিল ওকে এত তাড়াতাড়ি বিয়ে করতে?

কে বলেছিল ওকে এত তাড়াতাড়ি বিয়ে করতে? আমি নাকি ওকে ও মাঝে মাঝে বলে আমি নাকি ওকে ভয় দেখিয়ে বিয়ে করেছি।

কিসের ভয় সেটাইতো আমি ভাবি। কি ভয় দেখিয়েছিস তুই ওকে? কি জানি। নাকিও আমাকে বলে আমি নাকি ও নাকি ওর বাপ নাকি ওকে মারবে বলে ঠিক করে ফেলেছে। কেমনে কি ভয় দেখিয়েছি। না বিয়ে না করলে নয়। আহ মানে আ আমাকে প্রেম করছিলি বলে। তো আমাকে করে ও মার খায় না ওর ও অনেক মার খেয়েছে। ও তিন চার মার খেয়েছে।

ও তিন চার বার মার খেয়ে ও আমাকে তুলনা দেয়, ও আমাকে মাঝে মাঝে বলে যে আমি জুতোর বাড়ি ঝাটার বাড়ি খেয়েও আমার মায়ের কাছে যেগুলো কোন দিন মার সাথে এরকম মার্ খাইনি সেই রকম মার খেয়ে তবু তোর নাম বলিনি কোনোদিন। তবু তোর তোকে ছাড়িনি।

বাপরে বাপ খুব ভালোবাসি তোমায়।

কি? আবার ইয়ার্কিও মারছিল? ওই কথাটা বললো তোর উত্তর না দিলে কি রকম কি রকম হয়। তাই একটু হালকা করে হেসে দিলাম। প্রেম করতে গেলে কে মার খায় না? বলছে ওর বেশি ছিল ওর এই মার্ খাওয়াটা আলাদা এমনি মার খাওয়াটা আলাদা। ওই খালেদ তোর জন্যই বলে দিতে পারত, তোকে ছেড়ে দিতে পারত। সে একাই প্রেম করে মার খেয়েছে? আর কেউ কোনো দিন প্রেম করেনি, মার খায়নি? পারতুম

চার বার মার খেয়েছে। কত মানূষতো কতবার মার খায়

তাতো কমই খেয়েছে। তুমি কবার খেয়েছিলে?

তবে মার-টার খাইনি।

ওরকম মার-টার খাইনি। হম মার খাওনি বলে অতো জনের সাথে প্রেম করতে পেরেছো।

আমার জন্যে কি কারণে?

হম এখানে google এ আমার তোমার সিমটা লাগাও তোমার google এ নতুন password দিতে বলছে। তোমার number টা করতে বলছে add new verification number এই ধুর

অনেকক্ষণতো চুপ করেও ছিলি

অনেকক্ষণতো চুপ করেও ছিলিস। হ্যাঁ চুপ করে ছিলাম। কোথায় চুপ করে ছিলাম? কি বলতো তুই? কোথায় চুপ করেছিলাম বলো তুমি?

ও ওখানেই চুপ করে ছিলাম। হম তুমি জানো না?

না আমায় কেউ বলেনি। উহ তোমার কত কষ্ট গো তোমায় কেউ বললো না। উহ তোমার কত কষ্ট বলো লোকে বলার কি দরকার তুই বলতে পারতিস। হম আমি বলে দিতে পারতাম। কি করা সব আমার দোষ। ঠিক আছে।